স্বাগতম লিব্রিঅফিস রাইটের উপর কথ্য টিউটোরিয়াল টেক্সট এবং মৌলিক বিন্যাস
ওয়েলকাম টো থে স্পোকেন টিউটোরিয়াল ওন লিব্রিঅফিস রাইটের - টাইপিং থে টেক্সট এন্ড বেসিক ফরম্যাটিং
এই টিউটোরিয়াল আমরা নিম্নলিখিত শিখতে
আইএন থিস টিউটোরিয়াল ভে লার্ন থে ফলোইং
writer এ লেখা বিন্যস্ত করা
বুলেট ও নম্বর দেওয়া
writer এ কাট কপি এবং পেস্ট বিকল্প
বোল্ড আন্ডারলাইন এবং ইটালিক্স বিকল্প
Writer এ ফন্ট এর নাম ফন্ট সাইজ ফন্ট এর রং
কোনো ডকুমেন্ট এ এই বৈশিষ্ট গুলি প্রয়োগ করার পর সেটিকে পড়া সাধারণ ডকুমেন্ট এর থেকে অনেক সহজ হয়ে যায়
এখানে আমরা অপারেটিং সিস্টেম হিসেবে গ্নু লিনাক্স এবং লিব্রিঅফিস সংকলন এর সংস্করণ ৩৩৪ ব্যবহার করছি
প্রথমে আমরা Writer এ লেখা অ্যালিগন বা বিন্যস্ত করা শিখব
আপনি রাইটের এ আপনার পছন্দের নতুন ডকুমেন্ট খুলে এই বৈশিষ্ট্য গুলি প্রয়োগ করতে পারেন
যেহেতু আমরা শেষ টিউটোরিয়াল এ resumeওডিটি নামের ফাইল তৈরী করেছিলাম তাই আমরা সেই ফাইলটিই খুলছি
আমরা আগেই শব্দ রিসিউম টাইপ করে পৃষ্ঠার কেন্দ্র থেকে এটি প্রান্তিককৃ ভে হাদ প্রিভিয়াসলি টাইপড থে ওয়ার্ড রিসিউম এন্ড অ্যালিগনড ইত টো থে সেন্টার ওএফ থে পেজ
সুতরাং দেয় শব্দ নির্বাচন করে অ্যালিগন লেফ্ট ক্লিক করুন
আপনি যে শব্দ রিসিউম হল বামে নিরপেক্ষ অর্থাত্ এটা ডকুমেন্টের পৃষ্ঠার বাম মার্জিন প্রতি দেখতে পাবেন So লেটস সিলেক্ট থে ওয়ার্ড এন্ড ক্লিক ওন অ্যালিগন লেফ্ট
যৌ উইল সি থাট থে ওয়ার্ড রিসিউম আইএস left অ্যালিগনড মিনিং ইত আইএস টাওয়ার্ডস থে লেফ্ট মার্জিন ওএফ থে ডকুমেন্ট পেজ
যদি আমরা উপর অ্যালিগন রাইট ক্লিক করুন আপনি যে শব্দ রিসিউম বর্তমানে পৃষ্ঠার ডান হয় প্রান্তিককৃত দেখতে পাবেন If ভে ক্লিক ওন অ্যালিগন রাইট যৌ উইল সি থাট থে ওয়ার্ড রিসিউম আইএস নও অ্যালিগনড টো থে রাইট ওএফ থে পেজ
যদি আমরা উপর জাস্টিফাই ক্লিক করুন আপনি যে এখন শব্দ রিসিউম সাথে সংযুক্ত করা হয় যেমন যে টেক্সট অবিশেষে পৃষ্ঠার ডান ও বাম মার্জিন মধ্যে স্থাপন করা হবে
আইএফ ভে ক্লিক ওন জাস্টিফাই যৌ উইল সি থাট থে ওয়ার্ড রিসিউম আইএস নও অ্যালিগনড সুচ থাট থে টেক্সট আইএস ইউনিফর্মলি প্লেসড বেতভীন থে রাইট এন্ড লেফ্ট মার্জিনস ওএফ থে পেজ
এই বৈশিষ্ট্য হল যে এর বেশী করে চোখে পড়ে যখন আপনি একটি লেখার লাইন অথবা অনুচ্ছেদ আছে
থিস ফিচার আইএস মোরে অবভিয়াস ভেন যৌ হেভ a লাইন ওর প্যারাগ্রাফ ওএফ টেক্সট
পূর্বের অবস্থায় ফিরে আসা যাক
বুলেট ও সংখ্যায়ন যখন স্বতন্ত্র পয়েন্ট হবে লিখিত হয়
বুলেটস এন্ড নাম্বারিং আরে ইউজড ভেন ইন্ডিপেন্ডেন্ট পয়েন্টস হেভ টো বে ঋত্বেন
প্রতিটি পয়েন্ট একটি বুলেট অথবা একটি সংখ্যা দিয়ে আরম্ভ করা হয়
ইচ পয়েন্ট স্টার্টস উইথ a বুলেট ওর a নাম্বার
এইভাবে এক নথিতে লিখিত বিভিন্ন পয়েন্ট মধ্যে পার্থক্য করতে পারেন
থিস ওয়ে ওনে ক্যান ডিস্টিংগুইশ বেতভীন ডিফারেন্ট পয়েন্টস ঋত্বেন আইএন থে ডকুমেন্ট
প্রথম এই মেনু বারে ফরম্যাট বিকল্প উপর ক্লিক করুন এবং তারপর বুলেটস এন্ড নাম্বারিং ক্লিক করে দ্বারা ব্যবহার করা হয়
থিস আইএস অ্যাকসেসড বাই ফার্স্ট ক্লিকিং ওন থে ফরম্যাট অপশন আইএন থে মেনু বার এন্ড থেন ক্লিকিং ওন বুলেটস এন্ড নাম্বারিং
আপনি বুলেটস এন্ড নাম্বারিং বিকল্পটি ক্লিক করে ডায়লগ বক্স প্রদর্শিত হবে যা পরে দেখুন উপলব্ধ বিভিন্ন ট্যাবের অধীন বিভিন্ন স্টাইল যা আপনি আপনার ডকুমেন্টের উপর প্রয়োগ করতে পারবেন আপনি The ডায়ালগ বক্স ভিচ যৌ সি আফতের ক্লিকিং ওন বুলেটস এন্ড নাম্বারিং অপশন প্রভাইডস যৌ ভেরিয়াস স্টাইলস আন্ডার ডিফারেন্ট টেবস ভিচ যৌ ক্যান অ্যাপলি ওন ইউর ডকুমেন্ট
একই ভাবে সংখ্যায়ন বিকল্প সংখ্যায়ন নির্বাচন এবং প্রতি লাইনে একটি নতুন সংখ্যা দিয়ে শুরু করা হবে করা হয় নাম্বারিং আইএস ডোন আইএন থে সামে ওয়ে বাই সিলেক্টিং থে নাম্বারিং অপশন এন্ড এভারি লাইন উইল স্টার্ট উইথ a নিউ নাম্বার
সুতরাং নাম্বারিং টাইপ স্টাইল দেত্তয়া দ্বিতীয় স্টাইল উপর আমাদের অধীনে ক্লিক করুন
সো লেট উস ক্লিক ওন থে সেকেন্ড স্টাইল আন্ডার থে নাম্বারিং টাইপ স্টাইল
এখন ওক বাটনে ক্লিক করুন
আমরা এখন লেখার জন্য প্রস্তুত
লেখা যাক NAME রমেশ
এখন Enter কি একটি বিবৃতি লিখে পরে আপনি যে একটি নতুন বুলেট পয়েন্ট অথবা একটি নতুন ক্রমবর্ধমান সংখ্যা নির্মিত হবে টিপুনNow প্রেস থে Enter কে আফতের টাইপিং a স্টেটমেন্ট যৌ উইল সি থাট a নিউ বুলেট পয়েন্ট ওর a নিউ ইনক্রিমেন্টাল নাম্বার আইএস ক্রিয়েটেড
হতে বিন্যাস ধরন আপনার পছন্দ উপর নির্ভরশীল সংখ্যার মধ্যে আছে বুলেট সেইসাথে সংখ্যার মধ্যে বুলেট পারেন থেরে ক্যান বে বুলেটস উইথিন বুলেটস এএস ভেল এএস নাম্বারস উইথিন নাম্বারস ডিপেন্ডিং উপন থে টাইপ ওএফ ফরম্যাট যৌ চুসে
তাই আমরা হিসাবে পর দ্বিতীয় বিবৃতি টাইপ সো ভে টাইপ থে সেকেন্ড স্টেটমেন্ট আইএন থে রিসিউম এএস ফাদারস নামে কলন মহেশ
Enter কী টিপুন এবং লিখুন মথার্স নামে কলন শ্বেতা
একইভাবে আলাদা point এ লিখুন ফাদারস অকুপেশন কলন গভর্নমেন্ট সার্ভান্ট এবং মথার্স অকুপেশন কলন হাউসউইফ
আপনি ট্যাব ব্যবহার ও ট্যাবের কি এবং বৃদ্ধি যথাক্রমে বুলেট জন্য ইন্ডেন্ট হ্রাস স্থানপরিবর্তন পারেন যৌ ক্যান উসে Tab এন্ড shift tab কিস টো ইনক্রিজ এন্ড ডিক্রিজ থে ইনডেন্ট ফোর থে বুলেটস রেসপেক্টিভলি
আইএন অর্ডার টো টার্ন অফ থে বুলেটস এন্ড নাম্বারিং অপশন ফার্স্ট প্লেস থে কার্সর নেক্সট টো থে ওয়ার্ড হাউসউইফ এন্ড ক্লিক ওন থে Enter কে ফার্স্ট এন্ড থেন ক্লিক ওন থে নাম্বারিং অফ অপশন আইএন থে বুলেটস এন্ড নাম্বারিং ডায়ালগ বক্স
আপনি দেখতে যে বুলেট শৈলী নেই নতুন টেক্সট যা টাইপ করতে হবে জন্য উপলব্ধ যৌ সি থাট থে বুলেট স্টাইল আইএস নো লঙ্গার অ্যাভেইলেবল ফোর থে নিউ টেক্সট ভিচ যৌ উইল টাইপ
উল্লেখ্য আমরা শব্দ নামে করে করে টাইপ দুইবার আমাদের নথিতে আছেNotice থাট ভে হেভ টাইপড থে ওয়ার্ড নামে টুইস আইএন ওউর ডকুমেন্ট
পরিবর্তে সমস্ত আবার একই টেক্সট টাইপ আমরা কপি এবং লেখক মধ্যে পাস্তে অপশন ব্যবহার করতে পারেন
ইনস্টেড ওএফ টাইপিং থে সামে টেক্সট এএলএল ওভার আগেইন ভে ক্যান উসে থে কপি এন্ড পাস্তে অপশন আইএন রাইটের
সুতরাং আসুন কিভাবে এটি করতে শেখে
সো লেট উস লার্ন হো টো ডো থিস
আমরা এখন টেক্সট মথার্স নামে থেকে শব্দটি কি নামে মুছে ফেলা এবং শব্দ নামে অনুলিপি এবং প্রতিলেপন করা বিকল্পগুলি ব্যবহার করে লেখা নও ভে ডিলিট থে ওয়ার্ড নামে ফ্রম থে টেক্সট মথার্স নামে এন্ড রিউরাইট থে ওয়ার্ড নামে ইউজিং কপি এন্ড পাস্তে অপশনস In থে টেক্সট ফাদারস নামে ফার্স্ট সিলেক্ট থে ওয়ার্ড নামে বাই ড্র্যাগিং থে কার্সর আলং থে ওয়ার্ড NAME এখন ডান মাউস ক্লিক করে কপি বিকল্প উপর ক্লিক করুন
নও রাইট ক্লিক ওন থে মাউস এন্ড ক্লিক ওন থে কপি অপশন
শব্দ মথার্স পরে কার্সার স্থাপন করুন
প্লেস থে কার্সর আফতের থে ওয়ার্ড মথার্স
আবার ডান মাউস ক্লিক করে পাস্তে বিকল্প উপর ক্লিক করুন
আগেইন রাইট ক্লিক ওন থে মাউস এন্ড ক্লিক ওন থে পাস্তে অপশন
আমরা দেখতে স্বয়ংক্রিয়ভাবে শব্দ নামে করে পেস্টেড পায়
ভে সি থাট থে ওয়ার্ড নামে গেটস পেস্টেড অটোমেটিক্যালি
থেরে আরে শর্টকাট কিস অ্যাভেইলেবল ফোর ঠেসে অপশনস এএস ভেল CTRLC টো কপি এন্ড CTRLV টো পাস্তে
এই বৈশিষ্ট্যগুলি খুবই দরকারী যখন একটি অনুরূপ লেখা বড় নথি পরিমাণ যেখানে আপনি বারবার সম্পূর্ণ টেক্সট লিখতে হবে না লেখা This ফিচার আইএস ভেরি ইউজফুল ভাইল রাইটিং a লার্জ অ্যামাউন্ট ওএফ সিমিলার টেক্সট আইএন ডকুমেন্টস ভেরে যৌ ডন্ট নীড টো রাইট থে এনটায়ার টেক্সট রিপিটেডলি
আপনি কাট এবং পাস্তে বৈশিষ্ট্যদুটি একটি ডকুমেন্ট এর এক জায়গা থেকে অন্য জায়গায় সরানোর জন্য ব্যবহার করতে পারেন
দেখুন সেটি কিভাবে করা যায়
000529 000502 প্রথমে মথার্স এর পরের NAMEশব্দটি মুছে দিন
কাট এবং পেস্ট করার জন্য প্রথমে ফাদারস নামে বিবৃতি থেকে NAMEশব্দটি নির্বাচন করুন
মাউস এ রাইট ক্লিক করে কাট বিকল্পর উপর ক্লিক করুন
দেখুন ফাদারস শব্দ টির পড়ে নামে শব্দটি আর নেই অর্থাৎ সেটি কাট বা মুছে ফেলা হয়েছে
এখন মথার্স শব্দর পরে কার্সার রাখুন এবং মাউস এ রাইট ক্লিক করুন
পাস্তে অপশন এ ক্লিক করুন
দেখুন এখন MOTHERS এর পরে শব্দটি দেখা যাচ্ছে
কাট এর শর্টকাট কি হল CTRLX সতরাং কপি এবং কাট এর মধ্যে একমাত্র পার্থক্য হল কপি বিকল্প যেখান থেকে লেখাটি কপি করা হয়েছে সেখানে লেখাটি রেখে দেয় কিন্তু কাট বিকল্প মূল জায়গা থেকে লেখাটি মুছে ফেলে
এবার ফাদারস এর পরে নামে পেস্ট করে পরবর্তী আলোচনায় যাওয়া যাক
একটি নতুন শিরোনাম লিখুন এডুকেশন ডিটেইলস
রাইটের এ বুলেট ও নম্বর দেওয়া শেখার পর এখন শেখা যাক কিভাবে কোন লেখার ফন্ট এর নাম এবং ফন্ট সাইজ পরিবর্তন করা বা প্রয়োগ করা যায়
উপরের ফরম্যাট টুল বারে ফন্ট নামে নামে একটি ক্ষেত্র আছে
সাধারণত ফন্টের নাম লিবারেশন সেরিফ নির্দিষ্ট করা থাকে
ফন্ট এর নাম নির্বাচন করে ফন্ট টাইপ আপনি লগইন করেননি আপনার টেক্সট টাইপ করতে ইচ্ছুক পরিবর্তন ব্যবহৃত হয়Font নামে আইএস ইউজড টো সিলেক্ট এন্ড চেঞ্জ থে টাইপ ওএফ ফন্ট যৌ উইশ টো টাইপ ইউর টেক্সট আইএন
উদাহরণস্বরূপ আসুন শিরোনাম শিক্ষা বিবরণ একটি ভিন্ন ফন্ট স্টাইল এবং ফন্ট সাইজ করা For এক্সাম্পল লেট উস গিভ থে হেডিং এডুকেশন ডিটেইলস a ডিফারেন্ট ফন্ট স্টাইল এন্ড ফন্ট সাইজ
সুতরাং প্রথম টেক্সট শিক্ষা বিবরণ নির্বাচন করুন তারপর ফন্টের নাম ক্ষেত্রের নিম্নমুখী তীর ক্লিক করুন So ফার্স্ট সিলেক্ট থে টেক্সট এডুকেশন ডিটেইলস থেন ক্লিক ওন থে ডাউন আরো আইএন থে ফন্ট নামে ফিল্ড
আপনি ফন্ট ড্রপ ডাউন মেনু খুলুন নাম অপশন বিভিন্ন ধরণের দেখুন You সি a উইড ভ্যারিটি ওএফ ফন্ট নামে অপশনস আইএন থে ড্রপ ডাউন মেনু
লিবারেশন সানস জন্য অনুসন্ধান করুন এবং এটি কেবল ক্লিক করুন Search ফোর লিবারেশন সানস এন্ড সিম্পলি ক্লিক ওন ইত
আপনি দেখতে যে নির্বাচিত টেক্সট পরিবর্তন ফন্টের
যৌ সি থাট থে ফন্ট ওএফ থে সিলেক্টেড টেক্সট চেঞ্জেস
ফন্ট নামে ক্ষেত্রের পাশে ফন্ট সাইজ ক্ষেত্রটি আছে
নাম সুপারিশ ফন্ট সাইজ বা বৃদ্ধি হয় নির্বাচিত লেখার আকার হ্রাস ব্যবহৃত বা নতুন টেক্সট যা আপনি টাইপ ইচ্ছুক ফন্টের আকার নির্ধারণ করা হয় As থে নামে সাজেস্টস ফন্ট সাইজ আইএস ইউজড টো ইনক্রিজ ওর ডিক্রিজ থে সাইজ ওএফ এইথের থে সিলেক্টেড টেক্সট ওর সেটস থে সাইজ ওএফ থে ফন্ট ওএফ থে নিউ টেক্সট ভিচ যৌ উইশ টো টাইপ
সুতরাং প্রথমে এডুকেশন ডিটেইলস লেখাটি নির্বাচন করুন
বর্তমানে ফন্ট সাইজ ১২ আছে
এখন ফন্ট সাইজ ক্ষেত্রের নিম্নমুখী তীর এ ক্লিক করে ১১ এর উপর ক্লিক করুন
দেখুন লেখাটির ফন্টের সাইজ ছোটো হয়ে গেছে
একই পদ্ধতিত়ে ফন্ট সাইজ বড় করা যায়
ফন্টের সাইজ সম্পর্কে শেখার পর আমরা কিভাবে রাইটের এ ফন্টের রং পরিবর্তন করতে পারি ত়া শেখা যাক
আপনার ডকুমেন্ট টি বা কয়েক লাইন যে রং এ লিখবেন ত়া ফন্ট Color এর দ্বারা নির্বাচন করা হয়
উদাহরণস্বরূপ শিরোনাম এডুকেশন ডিটেইলস রং করা যাক
তাই এডুকেশন ডিটেইলস লেখাটি নির্বাচন করুন
টুলবার এর ফন্ট কলর বিকল্পটির নিম্নমুখী তীর এ ক্লিক করুন এবং লেখাটির রঙ হালকা সবুজ করার জন্য হালকা সবুজ রং এর বাক্সটিতে ক্লিক করুন
দেখুন বর্তমানে শিরোনাম এর রং সবুজ
ফন্ট সাইজ বিকল্পটির পাশে আপনি তিনটি অপশন যেমন বোল্ড ইটালিক এবং আন্ডারলাইন দেখতে পাবেন
নাম থেকেই বোঝা যাচ্ছে এগুলি আপনার লেখাকে হয় বোল্ড বা ইটালিক বা আন্ডারলাইন করা হবে
সুতরাং প্রথমে শিরোনাম এডুকেশন ডিটেইলস নির্বাচন করুন
বোল্ড আইকন এ ক্লিক করে লেখাটি বোল্ড বা গাড় করুন
দেখুন নির্বাচিত লেখা টি বোল্ড হয়ে গেছে
একইভাবে যদি আপনি ইটালিক আইকনের উপর ক্লিক করেন তাহলে সেটি ইটালিক বা বাঁকা হয়ে যাবে
Underline এ ক্লিক করুন
আন্ডারলাইন আইকনের উপর ক্লিক করলে লেখাটি নিম্নরেখা হবে
দেখুনবর্তমানে নির্বাচিত টেক্সট নিম্নরেখাঙ্কিত হয়ে গেছে
lশিরোনাম টিকে বোল্ড এবং আন্ডারলাইন রাখতে ইটালিক বিকল্পটির উপর আবার ক্লিক করুন যাতে সেটির নির্বাচন না থাকে
এখন শিরোনাম টি বোল্ড এবং underline ও আছে
এই লিব্রিঅফিস রাইটের এর এই কথ্য টিউটোরিয়াল টির সমাপ্তি হল
এতে আমরা শিখেছি Writer এ লেখা বিন্যস্ত করা
বুলেট এবং নম্বর দেওয়া
Writer এ কাট কপি এবং পাস্তে বিকল্প
বোল্ড আন্ডারলাইন এবং ইটালিক্স বিকল্প
Writer এ ফন্ট এর নাম ফন্ট এর সাইজ ফন্ট এর রং
কম্প্রিহেনসিভ অ্যাসাইনমেন্ট বুলেট এবং নম্বর দিন
যেকোনো একটি স্টাইল পছন্দ করে কএকটি পয়েন্ট লিখুন
যেকোনো লেখা নির্বাচিত করে সেটির ফন্ট এর নাম ফ্রি সানস এবং font এর সাইজ ১৬ করুন
লেখাটি Italics এ করুন
font এর রং লাল করুন
এই লিঙ্ক এ উপলব্ধ ভিডিও টি দেখুন
এটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পটি সারসংক্ষেপে বোঝায়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
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পর দল কথ্য টিউটোরিয়াল গুলি ব্যবহার করে ওয়ার্কশপ সঞ্চালন করে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

এই বিষয় বিস্তারিত তথ্যের জন্য contactspoken tutorialorg তে চিটি পাঠান
স্পোকেন্ টিউটোরিয়াল্ তাল্ক টো a টিচার প্রকল্পের অংশবিশেষ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
এই টিউটোরিয়াল এ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ